ওদের একটা এক্সট্রা রিলেটিভ হল যে বিপদে আপদে পাশে দাঁড়াবে. শ্বশুরবাড়ি থেকে কিন্তু সেটা সব ক্ষেত্রে মনে হয় না অ্যাপ্লিকেবেল অনেকেরই থাকে শ্বশুরবাড়িতেও ফিনানশিয়াল স্ট্রাগেল থাকে তো সেক্ষেত্রে তো সেই সুবিধাটা এমনিও পাওয়া যাচ্ছে না. কিন্তু সব কিছুরই ভালো এবং খারাপ দিক থাকে সেক্ষেত্রে বিয়ে করাতে কি হয় একটা যদি সম্পর্ক ভালো থাকে দুজনের মধ্যে মিল থাকে তাহলে তো ভালো কথা. আর না হলে তো না. যাই হোক আমাদেরকে চেষ্টা করতে হবে ফিনানশিয়ালি আরো সেলফ ডিপেন্ডেন্ট ক্যাপাবেল হবার তার জন্য যে রাস্তা চুজ করা দরকার সেটা করতে হবে. যে বর্তমান কাজ করছি এর পাশাপাশি. সেটা যদি আমার ক্ষেত্রে Delivery র পাশাপাশি অন্য কোনো কম্পিউটারাইজড কাজ হয়. সেটাও হতে পারে আহ বা অন্য কোন অফিসিয়াল জব যেটা হাইয়েস্ট এ হয়ে গেলো. আমার যা বর্তমান কাজটার তুলনায় তাহলে সেটাও কিছুদিন করা যেতে পারে ক্যাপিটাল এর জন্য. সে যেরকম কিছু একটা চেষ্টা করতে হবে. হ্যাঁ এখন ওই চেষ্টাটাই করছি যে এর পাশাপাশি যেন অন্য স্কিল ডেভেলপমেন্ট করে সেদিকে যাওয়ার জন্য. তো এই চেষ্টাই চলছে চালিয়ে যাচ্ছি দেখি কত দিন চলে যতদিন চলে. এভাবে তো বললে হবে না. মানে চালিয়ে যেতেই হবে এখন আর মানে চাকা ঘোরানো বন্ধ হয়ে গেলে তো জীবনই থেমে গেল. চাকা ঘোরা তো বন্ধ হবে না অত দেওয়া যাবে না. তো

ভাবে চলছি যখন তীর্থর কি খবর? তীর্থর তো তাও এখন মোটামুটি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে ছেলেরা ছেলে এখন জীবনে স্যাটেল্ড

না রে ভাই না. রবি ঠাকুর বলে গেছিল সে কি ছাইড়া নিঃশ্বাসের ওপারেতে সর্ব সুখ আমারও বিশ্বাস. তোর মনে হয় যেরকম. আমারও মনে হয় সেরকমই নেই. তুই শালা সুখে আছিস. তোরা যেদিন গেলে হাজার টাকা ইনকাম আছে. আর আমার চাতকের মতো চেয়ে থাকি কবে আসবে টাকা? আর্ধেক দিন থাকে আমার পকেট ফাঁকা. তোর কি মনে হও? খুব টাকা না রে ভাই. এমন দিন যায়. খাওয়ার সময় পাই না. আবার এমন দিন যাই. যার টাকা খুঁজে পাই না. কোথায় আছে?

তোকে দুলাখ দিয়ে দেবো ভাই, আমার মধ্যে ঐটার ধারনাই নেই যে একা খাবো চাপ নিস না. ভালো হব. ভালো হবে. খারাপ আর কতদূর হবে? হ্যাঁ সেটাই. আমাদের জীবনের যে অবস্থা এখন. তাতেই খারাপ এর থেকে বেশি কিছু আর হলে কি হবে? এর থেকে বেশি খারাপ হতে পারে কি যে প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর সবকিছু গেল এরপরে রাস্তায় দাঁড়াতে হবে. এছাড়া খারাপ পরে খুব একটা কিছু নেই. কিন্তু ভালো হওয়ার অনেকের চান্স আছে. আমরা যদি চেষ্টা করি কিছুটা ফিনান্সিয়ালি সেলফ,

কোন দিকটাকে অবলম্বন করলে ভালো হবে সেটাই আমাদের জানতে হবে এখনো জীবন অর্ধেক রাস্তায় পৌঁছায়নি. সবে সবে করছে. দু চার বছর বাকি.

এই যে সময়টা হাতে আছে দু চার বছর এর মধ্যেই আমাদেরকে কোনো একটা রাস্তা চুজ করে সেই রাস্তাতে হাঁটতে হবে. এদিক ওদিক ডাইনে বসে তাকানো যাবে না. এখন সেই রাস্তাটাকেই ভেবে নিতে হবে. আমি তো রাস্তা ডিসাইড করেই নিয়েছি এখন সেই রাস্তাতে যাওয়ার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সেইগুলো জোগাড় করছি. বাকি দেখা যাক হ্যাঁ তোদের সাথে কথা বলে একটু মোটিভেটেড হচ্ছি জীবন সম্বন্ধে একটু অন্যভাবে ভাবতে শুরু করেছি. এখন দেখি অন্যভাবে ভাবতে হবে. একভাবে ভাবলে হবে না আউট অফ দা বক্স কিছু থিঙ্ক করতে হবে উম এক বাক্সের মধ্যে বন্দি থেকে আর কতদিন একভাবে হেরে যাবো তো দেখি আর তীর্থপল্লী দু লাখ দিয়ে দিবি ঠিক আছে দু লাখের আশায় আছেন. কবে দিচ্ছিস দেখি? ভাই চাতকের মত চেয়ে পড়ে থাকিস না একটা কাজ কর. এই গরু, ছাগলের মতো খাটাখাটনিও বন্ধ কর দিস ইজ নট দা লাইফ এটাকে যেকোনো জীবন না যে তুমি হাতের কাজ শিখছো ভাই আমি স্কিল বিল্ড করছি. এটা এটা এটা জীবন না. তোমার জন্য খাটবে সেরকম ভাবে জীবন তৈরি করুক. ভাই বাংলায় কাজ নেই. ভুলে যেও না তুমি. তুমি এখানের কাজ তৈরি করো. পিসি কাজ দিতে পারবে না. আমার বাবা-মা কাজ দিতে পারবে না. কাজ তৈরি করো, কাজ কাজ, মানুষ কাজ চায়, কাজ চায়, ডিমান্ড শুধু ডিমান্ড টা যদি ফুলফিল করা যেতে পারে না ভাই. আরে কিছু না করিস ঠোঙা বানানো বিজনেস কর না. তাই দেখ না হাজার জন লোকের ঠোঙা বানানো থেকে ইনকাম করার ধান্দায় থাকবে তুই দু টাকা করে প্রফিট নে. হাজার লোক যদি কাজ করে দু হাজার টাকা একটা সুচ তৈরি কর পঞ্চাশ পয়সা প্রফিট নে না আরে অত দূরেও যেতে হবে না মাইন্ড চেঞ্জ কর মাইন্ড জীবনটা মাইন্ড অ্যাকচুয়েলি একটা মানুষ বেঁচে থাকা জন্মানোর পর থেকে মরা অব্দি সব কিছু তার মাইন্ড এর উপরে ডিপেন্ করে এটা ভাব. বিকৃত মস্তিস্ক হয়ে লাভ নেই. যে আমি সকালে ঘুম থেকে উঠেছি, এই করবো, এই করবো, এই করবো, এই করবো, এই করবো, এতো ভাবনা করলে ওই ভাবনাতেই শেষ কিছু একটা খরচ যেটাকে

এক্স্যাক্টলি এখন সেই মানে মোটামুটি কারো একটা টার্গেট চুজ করে সেই টার্গেটের দিকে ছুটতে হবে এদিক ওদিক তাকানো যাবে না. সেই চেষ্টাই করতে হবে. আমি তো আমার রাস্তা চুজ করে নিয়েছি তীর্থ তীর্থর রাস্তা চুজ করে নিয়েছে পার্থ তুই একটা রাস্তা দেখ যেদিকে তোর ইচ্ছা করবে. এমন একটা কিছু চুজ কর. যেটা করতে তোর ভালো লাগবে. এমন নয় যে শুধু টাকা পয়সার জন্য ওদিকে গেলাম. তাহলে আবার ডেলি ওটা করতে পারবে না. কারণ যে জিনিস তোর পছন্দ নয় সেটা উম রেগুলারলি করাটা মানে মন থেকে আসে না এমন কিছু খোঁজ যেটা তোর পছন্দ হবে করতে মন থেকে থ্যাঙ্কস ফর ইওর সাজেশানস এগুলোর ওপর বিচার বিবেচনা করবো. করে দেখি জীবনের পথে এগিয়ে যেতে হবে কিছু একটা করে ঠিক আছে বন্ধুগণ. আপাতত তাহলে আজকে এই পর্যন্তই

অত ধন্যবাদ বলে লাভ নেই. ঠিক আছে. হয়তো চিন্তা ভাবনা করিস না কিছুই হবে না উল্টো গরম কিছুদিন বাঁচবে দুদিন কমে যাবে. বেশি চিন্তা করবি তুই একদম শেষ।